টি ওয়েডিং হল দেখা যাচ্ছে। ওয়েডিং হল - টির সামনে একটি সুন্দর গেট রয়েছে। গেট -টি খুব সুন্দর করে সাজানো রয়েছে ফুল দিয়ে। গেট -টি খোলা রয়েছে। গেট -টির ভিতরে একটি লোক হাফ প্যান্ট ও হলুদ গেঞ্জি পড়ে দাঁড়িয়ে আছে ।

একটি বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং টি তে একটি সাইনবোর্ড লাগানো রয়েছে সাইনবোর্ড টিতে লেখা রয়েছে গাঙ্গোরাল গ্রুপ আইডেন্টিটি ।

একটি শপিং মল -এর ভিতরের ছবি দেখা যাচ্ছে । শপিং মল -টির ভিতরে অনেক রেক রয়েছে রেক -এ বিভিন্ন রকমের এ পন্য সামগ্রী রাখা রয়েছে ।

এখানে একটি এয়ারপোর্ট দেখা যাচ্ছে এয়ারপোর্ট -এর সামনে প্রচুর গাড়ির লাইন পড়ে রয়েছে গাড়ি গুলি একটি পর একটি দাঁড়িয়ে রয়েছে গাড়ি গুলি সব ছোট চার চাকা মারুতি গাড়ি গাড়ি গুলি একটি হেড লাইট জ্বলছে।

বিশাল বড় বিল্ডিং দেখা যাচ্ছে। বিল্ডিং এর সামনে দিয়ে একটি রাস্তা বয়ে গেছে । রাস্তা দিয়ে একটি চারচাকা গাড়ি যাচ্ছ.।গাড়িটির রং সাদা। এ বিল্ডিং টির আশেপাশে প্রচুর গাছপলায় ভরা রয়েছে। গাছপালা গুলির রং সবুজ।